দূরে দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়িও রয়েছে টিন -এর তৈরি দেখতে দুটো মানুষও রয়েছে এবং দূরে একটি নদী রয়েছে যেটি শুকনো।

গা দোকানটির রং আকাশি লাল এবং সাদা।

এখানে অনেক গার্ডেন -ও আছে সাদা ফুলের গাচ আছে এতে নারকেল গাছও আছে।

আমি দেখতে পাচ্ছি এখানে ডান্স শেখানো হচ্ছে।

দেখতে পাচ্ছি এখানে কি টুলও রয়েছে।

উপরে পাহাড় দেখা যাচ্ছে এবং চারিদিকে সবুজে সবুজ।

কুলের সামনে একটি স্ট্যাচু রয়েছে স্ট্যাচুটির পেছনে একটি কিসমাস ট্রি রয়েছে।

বেলুন লাগানো রয়েছে স সবুজ আর হলুদ।

স্কুল -এ অনেকগুলো গাছ রয়েছে একটি ফাঁকা মাঠ রয়েছে।

খুঁটি রয়েছে লাইনের খুঁটি দুটো দেখা যাচ্ছে দুটো না সরি তিনটে দেখা যাচ্ছে।

প্লেনের সামনে সিঁড়িও আ রাখা আছে।

একজন দাঁড়িয়ে আছে এন অনেক কয়জন লোক আছে যাদের মধ্যে বেশিরভাগটাই সবুজ রঙ্গের জ্যাকেট পরা।

আমি এইখানে একটি মন্দিরের গেট দেখতে পাচ্ছি।

আমি একটি সামনে বাড়ি দেখতে পাচ্ছি সেটি সাদা রঙের বাড়িটির সামনে অনেকগুলি গাছ রয়েছে।

এখানে রডও রয়েছে একটি নারকেল গাছ রয়েছে এবং সোলার লাইটও রয়েছে।

আমি এখানে একটি ব্র্যাঙ্কের ব্রাঞ্চ দেখতে পাচ্ছি ব্রাঞ্চটির নাম ব্যাঙ্ক অফ বরোদা ।

এখানে একটি ব্যানার লাগানো রয়েছে সেখানে লেখা রয়েছে হিন্দিতে লেখা আছে কিছু ইংলিশেও লেখা আছে।

এখানে দু'তিনটে ব্যানার ও আছে এবং লোহার রড দেখা যাচ্ছে।